এটি একটি এসবিএসটিসি বাস । এটি সরকারি বাস রাজ্য পরিবহন রাজ্য সরকারের বাস । এই বাস -এর ভাড়াও কম।

এটি গঙ্গা -র পার থেকে ওটিকে তোলা রয়েছে। গঙ্গা -টাও খুবই সুন্দর লাগছে দেখতে। আর গঙ্গা -র মাঝখানে একটি লঞ্চ রয়েছে। ওটা মালবাহী লঞ্চ ওটাকে বার্জ বলা হয়।

তো এটি একটি লেডিস পার্লার দেখে যা বোঝা যাচ্ছে কারণ মেয়ে টা চুল কাটছে।

এ এটি দেখে মসজিদই মনে হচ্ছে।

কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে একটি জিম সেন্টার সবরকম মেশিন মানে যন্ত্র রয়েছে জিম করার জন্য।

এটি একটি বাস স্ট্যান্ড । বাস স্ট্যান্ডে লোক ওয়েট করছে বাসের জন্য।

আর কি বলবে এই বিষয়ে।

তো রানওয়ে -টার ওপর দাড়িয়ে রয়ে--